ইটা দেখে পরে লাগছে কি যে এইটঃ কোনো রোড বটে মোড় বটে | আর এই রোড -টাতে দেখাচ্ছে কি যে কত গাড়ি চলছে একদম ফাঁকা রোড ।

এক দুটা ঘরও আছে একদম অনেক বড়ো বড়ো গাছ দেখা--

এক দুটা ঘরও আছে একদম অনেক বড়ো বড়ো গাছ দেখায়।

এটা ছবিটা দেখা পরে লাগছে কি যে এইটা কোনো |এখানে লাগছে এরা কাকড়া ওরা মরে গেছে ওদের ইয়াদ করে মোমবাতি ভালো ভালো জ্বালাচ্ছে ।

এইটা দেখে পরে লাগছে কি যে এইটা কোনো দামের সিন বটে | এইখানে এইকাহেনে অনেক লোক আছে যে দামের নিচে নিচে--

ভালো করে ক্যামেরা নিয়ে পরে কারো ফটো খিঁচছে লেকিন কার ফটো খিঁচছে বুঝাছে নাই ।

এইখানে লোকটাত পূজা করেনি একদম ভালো পচ ফুল টুল দিয়ে একদম ।

সাইড -এ দূরে দূরে একদম বড়ো বড়ো বিল্ডিং দেখাছে আর দু তিনটা গাছ দেখাছে একদম বড় বড় চারও ধারে গাছ ।